এছাড়াও কি বলতো জামা কাপড় ছাড়াও আমি একটুখানি makeup র মধ্যেও খুব বেশি obsesse তো সেটার জন্যে আমার favorite লাগে হচ্ছে Lakme then Fitme Elle eighteen র nailpolish গুলো and eyeliner বলতে পারিস বল Eyeconic র কাজল হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কি বলতো? আমি Zudio তে গেছিলাম কিছুদিন আগে দিন আগে মানে ওটার একটা season থাকে না season র dress টা dress গুলো ভালো আসে তো তুই হয়তো এমন season এ গেছিস dress ভালো পেয়েছিস, দামটাও কম পেয়েছিস।

যেহেতু খুব cheapest price এ ওরা sale করে দেয় তো তাই জন্য জানিস তো খুব easily ওরা আ মানে stock গুলো বেরিয়ে যায় তো কি বলতো একটু বুঝে শুনে যদি তুই ওদের restock র time এ যাস probably তুই ভালো jeans পেয়ে যাবি আমি এইবারের বেশির মানে গেল পুজোতে আমি বেশিরভাগ Zudio থেকে shopping করেছি বেশিরভাগ সেখান থেকে আমি একটা palazzo নিয়েছি। একটা jeans নিয়ছি একটা jeans র jacket নিয়ছি আর কম বেশি হচ্ছে একদম simple t-shirt যাকে বলে মানে white colour এর black colour এর দেখ একদম one ninety nine এর মধ্যে t-shirt গুলো পেয়ে গেছি আমি পুজোর আগে আর কি আমি বলবো খুব ভালো হয়, তুই যদি যাস গেছি মানে dress ভালো নেই হ্যাঁ জুতোর colection খুব ভালো ছিল দেখলাম আমি ওখান থেকে জুতো নিয়েছি জুতোতে একটা problem হয় জানিস তবে Zudio তে। ওখানে না বেশি পায়ের size পাওয়া যায় না ওদের হয়তো shoe colection ভালো। cheaps price এ কিন্তু ওদের বেশি size পাওয়া যায় না Zudio তে আচ্ছা মানে আমি যে এই time এ গেছিলাম পেয়ে গেছিলাম ভাগ্যবশত তাহলে আর এমন season এ গেছি dress ভালো নেই makeup এর তেমন কোনো জিনিসই পাইনি কোনো top ভালো লাগছে না, কোনো jeans ভালো লাগছে না তো তো আর নেওয়া হলো না ভেবেছিলাম Zudio থেকেই নিয়ে আসবো আর এমনিতে আমি কখনো offline এ তো dress prefer করি না সব সময় online এ করি যখনই করছি Zara থেকে করছি, Armani থেকে করছি, কখনো Flipkart থেকে করছি, কখনো Meesho তে করছি Flipkart এ জানিস তো? একটা জিনিস আমি দেখেছি Flipkart এ আমার কোনো instrument বল কিংবা তোর ওই electronics আমার Filpkart থেকে আমি খুব করি. মানে এই recent দুদিন আগে আমার একটা phone এসছে. POCO M four pro মানে আমার বাড়িতে সবাই basically হচ্ছে POCO খুব পছন্দ করে তো সেই দিক থেকে আমি দেখি আমি দেখিয়ে দি প্রত্যেকটা time যখন কোনো electronics order দি কখনো খারাপ আসে না কক্ষনো খারাপ আসে না আর আমি

ঠিক আছে এবং আমাকেvideo বানাতে বলেছে যেটা আমার খুবই ভালো লাগলো যে যদি product র মধ্যে কোনো damage হয় যদি কোন damage product বেরোয় ওই video টা যেন আমরা ওদেরকে দিই এটা আগে করতো না কিন্তু এই recent দেখলাম flipkart থেকে নতুন rules বানিয়েছে যে ওরা এসে খুলে বসে দেখিয়ে দিয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে আমাকেও মনে হচ্ছে একবার shopping করতে আমি কখনো makeup র জিনিস আমি থেকে order করিনি মানে আমি যখনই করেছি flipkart টা আমি dress ই order করি ভালো বেশ একদিক থেকে কিন্তু ভালোই তুই একবার যদি কোন electronics order দিতে হয় তুই কিন্তু দিতে পারিস flipkart থেকে আমি বলবো ভালো আমি meesho র ব্যাপারে না খুব একটা বেশি বলতে পারবো না জানিস তো

ঠিক আছে শোন না আজকে তো আমি একটুখানি পড়তে যাবো পরে কথা বলি আ ok ok তাহলে একদিন তাহলে time বের করে আমরা তো shopping করে আসি

Good evening, D Telecom থেকে স্বরূপ কথা বলছি, আমার কথা এখন রিয়ার সাথে হচ্ছে? হ্যাঁ, Good evening sir, sir আমি জানতে চাইছি যে আমার phone থেকে balance টা কেন কাটা হয়েছে? Okay, okay, as a customer constantly বুঝতে পারছি আন্তরিক ভাবে দুঃখিত সেটি face করার জন্য, butt নিশ্চিন্ত অবশ্যই সাহায্য করা হবে, আপনি বলছেন আপনার phone থেকে balance deduction হওয়া হয়েছে, তাই তো?

Okay, okay, রিয়া বলতে চাইবো আপনার phone থেকে balance deduction হয়নি, আপনিD Telecom এর যে আপনি সিমটা use করছেন, ঠিক আছে? সেই নাম্বার থেকে আপনার balance,

হ্যাঁ যাই হোক মানে আমার balance টা কেন কাটা হলো? আমি তো কাউকে phone করিনি, But তবুও আমার balance টা এইভাবে কেটে নেওয়া হলো, কোন massage এল না, শুধু বা massage একটাই এলো যে,

আপনার balance কেটে দেওয়া হয়েছে, এরকম যদি হতে থাকে তাহলে কি করে হবে? Okay, okay, আন্তরিক ভাবে দুঃখিত চিঠি পেশ করার জন্য, রিয়া আমি just একটা request করবো আপনারা বলছেন balance deduction হয়ছে, balance deduction যখন হয়েছে তখন আপনি কোনো message পেয়েছেন, একটু আগেই বললেন।

okay তো message যে পেয়েছেন message এ কি লেখা রয়েছে? একটু কি বলতে পারবেন? message এ লেখা রয়েছে, Your balance has been deducted, Balance Amount হচ্ছে, Ten rupees, Fifty six paisa

ব্যস এইটুকুই লেখা ছিল, আর এর বেশি কিছু লেখা ছিল না, Sir আমরা তো অত বেশি পড়াশোনা জানি না, কি করে বুঝবো বলুন? কি জন্য কখন কিভাবে আপনারা balance কেটে নিচ্ছেন? Okay রিয়া, নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো issue হবে না, ঠিক আছে? এখান থেকে বলে দেওয়া হবে তার আগে ছোট্ট একটা request করবো, এখান থেকে কোনো Balance তো deduction হয়না না, আপনি নিশ্চয়ই কোনো কিছু use করেছেন, তার জন্য deduction হয়েছেন butt আপনি,

আমি কাউকে call ও করিনি, কিছুই করিনি okay, okay, okay, এই number থেকে তো? last এ যেটা রয়েছে Nine six,

হ্যাঁ হ্যাঁ sir এই নাম্বার টা থেকে okay ঠিক আছে, নিশ্চিন্তে থাকতে পারেন চেক করা হচ্ছে, কেমন? sir আপনাদের এরকম প্রায়ই হতে থাকে, প্রায়ই আপনাদের দেখি কিছু না কিছু ভাবে balance কেটে নেওয়া হচ্ছে। phone করলাম, হয়তো একটা Missed call করলাম, সেটাতেও হয়তো দেখছি balance কেটে নেওয়া হচ্ছে, sir এরকম করলে কি করে হবে? আমরা তো গরীব মানুষ sir, কত Recharge করতে পারবো বলুন। বুঝতে পারছি ক্ষমা চেয়ে নেবো, একটু সময় দেবেন check করার জন্য, কেমন?

okay তার আগে একটা ছোট্ট request করবো আপনার কাছে?

এই Last Seven Days এর মধ্যে কতবার আপনার Band deduction হয়েছে। Last Seven Days এর মধ্যে আমার দুবার balance deduction হয়েছে, একদিন পনেরো টাকা কাটা হয়েছে, আর আজকে দশ টাকা ছাপ্পান্ন পয়সা কাটা হয়েছে, সেই জন্যই আমি খুব মানে বাধ্য হয়ে আপনাদেরকে ফোন করছি। okay, okay, okay, আন্তরিক ভাবে দুঃখিত, ঠিক আছে আমি Last Seven Days এর Information check করে আপনাকে বলে দেওয়া হচ্ছে, যে আপনার কেন balance deduction হচ্ছে, ঠিক আছে?

okay System check করতে একটু সময় লাগবে, কিন্তু request করবো please লাইনে থাকবেন, কেমন।

okay এক তারিখ থেকে তিন তারিখ নিয়ে, যেটা System check করে দেখা যাচ্ছে,

একত্রিশ তারিখে আপনার দেখুন পনেরো টাকার deduction হয়েছে, তাইতো? হ্যাঁ পনেরো টাকার deduction হয়েছিল,

Activate হল sir? আমি তো অত পড়াশোনাও জানি না, Mobile use করতেও জানি না, আর আমার বাড়িতে কোন বাচ্চাও নেই যে এরকম ভাবে Mobile use করে কোন কিছু pack Activate করে দেবে। sir এরকম করে কিন্তু হবে না, তাহলে আপনাদের এই সিম যেটা আছে, আপনাদের এই connection টা আমাকে cancel করে আমাকে তাহলে অন্য কোনো connection নিতে হবে, যেটা আমাকে এরকম কোনো problem এ ফেলবে না। okay, okay, রিয়া, request করবো just relax, ঠিক আছে? নিশ্চিন্তে থাকতে পারেন, এখান থেকে পুরোপুরি ভাবে সাহায্য করা হবে। And এতটা Assurance করা যেতে পারে আপনাকে, যে Next সময় এই issue র জন্য আপনাকে কল করতে হবে না। এই কলটা শেষের পর আপনাকে এই issue গুলো second time face করতে হবে না, Just request করবো, একটু লাইনে থাকবেন, কেমন?

এরকম তো বারবারই হচ্ছে। তারপরে আপনি বলছেন face করতে হবে না, সেটা আপনার কথাটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। okay On call আপনাকে যেটা রয়ছে, resolution provide করে দেওয় হবে, আশা করছি তখন আপনি বিশ্বাস করতে পারবেন, কেমন?

okay, যেটা দেখতে পাচ্ছি Thirty Fast, Thirty Fast যেটা রয়ছে আপনার পনেরো টাকার deduction হয়ছে, Bollywood music বলে, ঠিক আছে?

message করা হয়েছিল, তার জন্য deduction হয়েছে, এবার আপনি বললেন একটু আগে, যে আপনার বাড়িতে সেইরকম কোনো বাচ্চা নেই, আপনি নিজে থেকেও,

আজকেও টাকা টা কেটে নেওয়া হল, আজকেও আপনি বলবেন একটা কিছু activate হয়ে গেছে।

একটা একটা করে না, একটাই হয়েছে, শুধু পনেরো টাকা। হ্যাঁ আজকেও একটা হয়েছে দশ টাকা ছাপান্ন পয়সা।

একটা হয়েছে দশ টাকা ছাপ্পান্ন পয়সা।

রিয়া, System টা check করেই বলছি, কি হয়েছে? বলে দেব আপনাকে।

তারিখে যেটা হয়েছে, sorry, thirty-first এ যেটা হয়েছে, সেটা তো আপনাকে বললাম, Bollywood music এর জন্য, Triple five double,

এটা message send করে, এবার আপনি বলবেন, আমি তো message,

এগুলো কি করে activate হয়? বলে দিই আপনাকে আপনার phone এ দেখবেন আহ হঠাৎ করে screen টা screen এ যে light রয়েছে, সেটা আপনার জ্বলে ওঠে, তাইতো?

না কি করে screen এ Light জ্বলবে, আমার তো Keypad phone, আমি তো ওই হাত দিয়ে দিয়ে যেই phone গুলো use করে আমি তো ওগুলো use করতে পারি না। হ্যাঁ smartphone এর কথা আমি বলছি না, আমি normal যে keypad phone গুলো হয় না, সেগুলোরই কথা বলছি, কেমন? না এরকম তো জ্বলে ওঠে না, শুধু যখন কোন massage আসে,

কিন্তু message তো আমি পড়তে পারি না, আমি আমার বাবাকে দিয়ে পড়াই তখন, হম, হম, okay যাই হোক বলে দিই আপনাকে, এগুলোকে বলা হয় push sms, কেমন? তো বলতে চাইবো,

ওটা কিন্তু আপনার যেই মুহূর্তে Account এ balance available ছিল, তার জন্নে deduction হয়েছে, নিশ্চিন্তে থাকতে পারেন, কিভাবে এটাকে Deactivate করবেন? In future এ এই product এর জন্য, deduction যেন না হয়, সেটাও আপনাকে Guide করে দেওয়া হবে। আর আজ কে, না, আমি কিন্তু অতো পারবো না, ডি কিভাবে কি deactivate বলছেন নাকি, আমি ওরকম তো করতে পারব না, আপনি যা পারেন ওখান থেকে করে দিন, যাতে আমার টাকাটা না কাটা হয়। আর হ্যাঁ আমি আর একটা কথা বলছি আমার যে টাকাগুলো কাটা হয়েছে সেটা যেন ফেরত করার আপনি ব্যবস্থা করে দিতে পারেন। okay, okay যদি refund এর ব্যবস্থা থাকে, অবশ্যই আপনাকে সাহায্য করবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোন issue হবে না। কেমন? okay, যেটা দেখতে পাচ্ছি আজকের date এ যেটা রয়েছে Beautician Tips, Beautician Tips,

আজকের date এ যে deduction হয়েছে না আপনারা, দশ টাকা ছাপ্পান্ন,

এটা Beautician Tips বলে কোন peck এর জন্য কিন্তু আপনার deduction হয়েছে, সেটা আবার কি Beautician Tips, যেটা Beautician Tips, অ্যা exclusively এটা যেটা হয় অ্যা Guide ধরে নিতে পারেন, কিভাবে আপনি নিজের ত্বকের চর্চা করবেন? আমি তো দেখুন আহ আমরা তো গ্রামে থাকি, তো আমাদের এতো এই beautician, Beauty ফিউটি এইসব কিছু তো করতেও আমরা পারি না, আর করিও না। তো কি করে হবে বলুন এরকম আবার বলছেন activate হয়ে গেছে, মানে এরকম রোজ একটা করে হতে থাকবে আর আপনার টাকা গুলো কেটে নেবো, কেটে নেবেন আপনারা, তো তাহলে তো ব্যস হয়েই গেলো, তাহলে আমার কাছে আর টাকাই তো থাকবে না, আমি তখন ফোন করবো কি করে কাউকে? আন্তরিক ভাবে দুঃখিত, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাকে আমি First এই বললাম, যে আপনি কল করেছেন, আপনার issue টার জন্য, আপনার কলটা land হয়েছে আমার কাছে। তো আমি চাইবো Second time এইরকম issue যেন আপনাকে face করতে না হয়, তার জন্য একটু সময় নেবো আপনার কাছ থেকে, ঠিক আছে, তো এটা যেটা ছিল আপনার deduction হয়েছিল thirty first and আজকে তিন তারিখ, এই দুটো date এর জন্য, Okay, আপনি বললেন আপনি আপনার তরফ থেকে বন্ধ করতে পারবেন না, কোন issue নেই, এখান থেকে যেটা রয়েছে এটা Deactivate করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার জন্য একটু সময় লাগবে, কেমন? request করবো লাইনে থাকবেন।

okay, okay, একটু লাইনে থাকবেন? hold এ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, okay,

মিনিট দাঁড়ন, এক মিনিট আমি একটু check করে নিই? দাঁড়ান, দাঁড়ান,

অনেক সময় যদি Inbox full থাকে তাহলে কিন্তু message পান না, আর On call ও কিন্তু অনেক সময় message যেতে একটু problem হয় যায়, butt,

massage এসছে, যে কি deactivate বলে লেখা?

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এরকমই একটা নাম্বার? হ্যাঁ যেটা আপনার যে service গুলো ছিল, ঠিক আছে, vacillate service গুলো যার জন্য আপনার deduction হচ্ছিল, ওটাই এখান থেকে যেটার রয়েছে deactivate করে দেওয়া হয়েছে। কেমন? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, Second time এরকম কোনো issue হবে না, এখান থেকে All ready service টিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কি করে জানবো আর হবে কি হবে না? তখন যখন আবার যদি এরকম হয় আমি গিয়ে আপনাকে phone করলে পাবো? আপনাদের তো একেকবার এক এক জন phone ধরে আবার তাকে সব কিছু বোঝাতে হয়, এতো অনেক সময় নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি রিয়া, দেখুন আপনাকে request করবো যে এখানে তো আমি একা বসে নেই? আমার মতো অনেক agent আছে? আপনি যতবার কল করবেন, different different agents এর কাছে call টা land হয়, বুঝতে পারছি আপনার Consent,

করে তো হয় না, না? এরকম করে আমি কতবার কাকে কাকে কি, কি বলবো বলুন? বারবার অত সময় কোথায় আমাদের কাছে, গ্রামের কাজ তো বুঝতেই পারছেন। কত কাজ করতে হয়? তাহলে এবার আমি অত কথা বলে বুঝিয়ে কি করে হবে বলুন? আপনাকে তো বললাম যে আপনার যে issue টা হয়েছে, এটা Second time থেকে হবে না, On Call Rejuvenation Provided করা হবে, সেই জন্য Deactivate করে আপনার কাছে দেখুন এবং message এও পেয়ে গেছেন? যে আপনার যে Pack টা ছিল সেটা Deactivate হয়ে গেছে?

হয়েছে, তো আবার তো activate হয়ে যাবে অন্য কোন একটা?

পুরো service টাই যেটা হচ্ছে Vase service টাই deactivate করে দেওয়া হয়েছে, আপনার phone এ যে screen এ যে message গুলো আপনি, পেতেন, ঠিক আছে? আপনি জানতেন না আপনি কখন ওটা activate করতেন, হয়তো কোন ভুলবশত tuch হয়ে যেত, আপনার screen activate হয়ে যেত, সেই message গুলোই আপনি আর phone এ পাবেন না। পুরো service টাকেই Deactivate করে দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা সেটা তো না হয় হল, এবার আমার টাকাটা কি হবে? তিনি একটু আগেই বলেছিলেন যে আপনার যে amount টা রয়েছে, সেই amount টা আপনার refund চাই। মানে আপনি back চাইছেন? হ্যাঁ আমার ফেরত চাই, হ্যাঁ হ্যাঁ , আমার ফেরত চাই টাকাগুলো যদি possible হয় আমি অবশ্যই আপনাকে refunds এর ব্যবস্থা,

নাহলে আপনি যদি না পারছেন তো বলুন? আপনার higher authority র সাথে আমাকে কথা বলিয়ে দিন, আমি তা ওনাকে যা বলার বলব, আমার টাকা ফেরত চাই।

আপনারা বারবার এরকম করে টাকা কেটে নেবেন, এরকম করলে তো হবে না দাদা,

বুঝতে পারছি রিয়া, আপনার যে Consent ই ঠিক আছে, খারাপ লাগছে। butt অবশ্যই সাহায্য করার চেষ্টা করা হবে, একটু লাইনে থাকবেন, চেক করা হচ্ছে। যদি Refundable হয় অবশ্যই আপনাকে এখান থেকে Refund করে দেওয়া হবে।

আচ্ছা আপনারা যে, যে বসে আছেন? এটা জায়গাটা কোথায়? কোন জায়গা? এটা কোন জায়গা? আন্তরিক ভাবে দুঃখিত, কেন বলুন তো? company র Rules হয়তো আপনিও জানেন? যদি job করেন তাহলে company র Rules যেটা রয়েছে, সেটা কিন্তু share করা হয় না, Details টি, ঠিক আছে? তার জন্যই।

বলতেই পারতেন আমাকে, আমি কি কাউকে বলতে যেতাম বলুন? Company র Rules না break করা তো উচিত নয়। আপনিও জানেন? এই যে আপনার সাথে আমার কথা হচ্ছে, এই কলটা পুরোটাই Recorded calls, ঠিক আছে? সেই জন্য, ক্ষমা করবেন, কেমন? ঠিক আছে, বললেন না, আমি আবার পরেরবার call করে আপনাদের মতন এরকম আরো কাউকে disturb করবো, আমার যদি টাকা আবার কেটে নেওয়া হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার কোনো Balance construction হবে না, total ই service টাকে Deactivate করে দেওয়া হয়েছে, আর যতদিন না আমি টাকা ফেরত পাচ্ছি, আমি আপনাদেরকে বারবার কল করতেই থাকবো, করতেই থাকবো, আমার টাকাটা অনেক কষ্ট করে আমরা রোজগার করি, দেখুন আমি কত কষ্ট করে Recharge করেছি, একটা ছোট্ট মতন phone কিনেছি, তাতেও যদি আপনারা বারবার টাকা কেটে নেন, তাহলে, কি করে হবে বলুন? আমরা phone টোন তো কিছু করতেই পারবো না, একটা Missed call ও পর্যন্ত করার মতন আমার phone এ আর কোন balance নেই। okay, বুঝতে পারছি ক্ষমা চেয়ে নেবো, একটু লাইনে থাকবেন, okay, যেটা দেখতে পাচ্ছি thirty-first এ যে deduction হয়েছিল আপনার পনেরো টাকা, আর আজ কেটেচে যে deduction হয়েছে, আপনার দশ টাকা পঁয়ষট্টি পয়সা,

তো আজকের date এ যে amount টা সেটা Refundable হচ্ছে, আর একত্রিশ তারিখে যেটা deduction হয়েছে না, ক্ষমা করে দেবেন সেটা কিন্তু Refundable নয় মানে,

বেশি ছিল, এইটা দশ টাকা, ওটা পনেরো টাকা, পনেরো টাকাটাই দেখুন? রিয়া, যদি possible হতো দুটোই আপনাকে referred করে দেওয়া হতো।

করলে হবে না? আপনি একটু দেখুন? চেষ্টা করুন? দেখুন? ঠিক আপনি ওই যখন এই টাকাটা ফেরত দিতে পারছেন, তাহলে ওই টাকাটা ফেরত দিতে পারবেন।

okay, okay, রিয়া যদি option থাকতো? তাহলে আমি আপনাকে এটা কি বলতাম? যে আপনার যে deduction টা হয়েছে, এটা আপনি কি refund পাবেন না?